গঙ্গার ধারে একটা ছোট্ট মাঠের মতো একটা জায়গা আছে কিছু লোকজন সেই গঙ্গায় নেবে গা ধুচ্ছে।

এবং বিল্ডিং -টার আশেপাশে সুন্দর গাছপালায় ভর্তি হয়ে আছে। নিচেটা সুন্দর মার্বেল দেওয়া আছে। হলুদ কালার এবং চকলেট কালারে । বিল্ডিং -টার সামনেটাও মার্বেল -এর --

একটা বড় বিল্ডিং -এর ছবি বিল্ডিং -এর অনেক অনেক জায়গায় এ.সি. লাগানো আছে এবং বিল্ডিং -টা কচি কলাপাতা আর পিংক -এ কালার করা আছে --

এবং সুন্দর সুন্দর বস্ত্র রাখা রয়েছে । প্লাস্টিক - এ প্যাক করা এবং উপরটা আকাশি কালার এবং নীচে কা খবরের কা--

নিচে তিনটে ফুলের টব আছে এবং খুব সুন্দর করে সেই টবগুলো গুছানো আছে সামনে দু--

এটা ঘুরতে যাওয়ার জায়গা এখানে বড়ো একটা বিল্ডিং আছে। বিল্ডিং -টা খুব সুন্দর আছে এবং আকাশটা পুরো সাদা হয়ে আছে । সামনে একটা লোক নিজের হাত তুলে ফোন একটা সেলফি তুলছে ।